আমার তো ভীষণই পছন্দ হয় এইরকম জায়গা পাসে অটো স্ট্যান্ড আমি এখানে অনেকবারই যাই।

এটি একটি প্রাইভেট লিমিটেড | এখানে টোটো বিক বিক্রয় করা হয় | বিভিন্ন রকমের গাড়িও এখানে পাওয়া যায়।

আপনারা অবশ্যই নাম শুনে থাকবেন ইকোপার্ক ইস্ট সাইড উম প্রাইভেট লিমিটেড আমার তো ভীষণই ভালো লাগে এই জায়গাটিতে আসতে ঘুরতে ।

এটি একটি মার মাড়োয়ারিদের এই বিয়ের অনুষ্টানের বাড়ি। ভীষণ সুন্দর সাজিয়েছে। ডেকোরেশন -এর তো তুলনায় নেই।

এটি একটি জিম । জিম -টি বেশ বড়। বাহিরে জুতো খোলার জায়গা রয়েছে। ভিতরে জিম এর ট্রেইনার বসা রয়েছে।